এয়ারগুলি কোন ক্যাফে বা রেস্টুরেন্টের কিন্তু ঘরটিতে কোন মানুষ নেই।

এটি বেশ বড় এবং এত প্রকৃতির আলো প্রবেশ করার জন্য জালানা রেখেছে।

এখানে জল পাত্থরের ওপর দিয়ে বেয়ে যাচ্ছে।

এখানে বিভিন্ন ধরনের পোশাক সাজানো রয়েছে।

সামনের দিকে শিশুদের পোশাক এবং পেছনের দিকে বড়দের পোশাক দেখা যাচ্ছে।

ছবিটিতে একজন ব্যক্তি নীল রঙের আ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে পে--

এই ছবিটিতে একটি বই ও স্টেশনারি দোকান দেখা যাচ্ছে।

এবং চারোপাশে কিছু সাজানো লো লক্ষণ করা যাচ্ছে।

ছবিটিতে দুটি ব্যক্তি একটি কাঠমুনের ওপরে কাজ করছেন।

কাঠ ও লোহার বড় করে তারা একটি নির্মাণ কাজ পরিচালনা করছেন।

এটি সুন্দর প্রকৃতিক পরিবেশে অবস্থিত।

ছবিটিতে একটি ব্যাংকের ভেতরের অংশ দেখা যাচ্ছে।

এখানে ও অফিসে অ্য লোকজন দেখা যাচ্ছে।

যেখানে একটি পুরনো ধরনের প্রাচীন গেট রয়েছে।

এটির ভিতরে বড় বড় গাছ রয়েছে যা ছাওয়া দিচ্ছে।

মূর্তি গুলোর সামনে বেশ কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।

তাদের মধ্যে ধর আ ধর্মের প আ পোশাক পড়ে রয়েছে।

ছবিটিতে একটি সরকারি অফিসের সামনে ভারতের জাতীয় পতাকা আছে।

অফিসের প্রবেশপথে আলপনা করা হচ্ছে।

অফিসের নাম অনন্ত ধরা ডিস্ট্রিক্ট অফিস ।

দূরে পাহাড়ে ছোট ছোট বস্তি দেখা যাচ্ছে।

এটি ফাস্টফুড যা মেঘালয় অবস্থিত।

ছবিটিতে একটি ইন্ডিয়ান রেলওয়ে স্ট্রেন দেখা যাচ্ছে যা নীল এবং হলুদ রঙের।

ভূমি নারকেল গাছ সুন্দর দেখা যাচ্ছে।

ব্যাটগুলি মদ্যে টন এস_এস এস_জি এবং অ্যাডিডাস লেখা আছে।

এই ছবিটিতে একটি গ্রামের পরিবেশ দেখা যা--

ডানদিকে একটি মাটির রাস্তা রয়েছে।

যাতে একজন মেকানিক এই গাছ করতে পারেন।

ছবিটিতে খোলা মাঠ অনেক মোটরসাইকেল এবং কয়েকটি গাড়ি রয়েছে।

মাঠে চারোপাশে সবুজ গাছপালা রয়েছে।

দোকানে বিভিন্ন পথের যেমন খাবার পানির এবং অন্যান্য জিনিসপত সাজানো রয়েছে।

ছবিটিতে একটি সুন্দরভাবে সাজানো পথ দেখা যাচ্ছে।

মাঠের মাঝখানে একটি দল বা অংশগ্রহণকারীদের মতো কিছু লোক আ্য দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি রাস্তার দৃশ্য দেখা যাচ্চে।

একটি নির্মাণ সাহিট দেখা যাচ্ছে যেখানে শ্রমিকরা কাজ করছে।

ছবিটিতে একটি রান্নাঘরের দেখা যাচ্ছে।

এটা সম্ভবত একটি শান্ত এবং মনোহর পরিবেশের চিত্র।